পাশে বাঁধানো রাস্তা দেখতে পাচ্ছি আর ইহাঁপে এখানে কিছু স্ট্যান্ড লাইট দেখতে পাচ্ছি।

একজন ভদ্র মহিলা দোকানে বিক্রি করছেন।

নীল রঙের এপ্রন পরে আছেন মুখে সাদা মাস্ক লাগিয়ে।

তার পাশে তিনটে অক্সিজেন -এর সিলিন্ডার রয়েছে দুইটি মাঝারি সাইজ -এর সিলিন্ডার একটি বড় সিলিন্ডার রাখা রয়েছে।

ওদেশী একটি মেয়ে একজন মহিলা শাড়ি পরে কুছু বক্তিতা দিচ্ছে এখানে চেয়ার -এ--

প্রাইজ ওখানে সাজিয়ে রাখা আছে এদিকে উল্টোদিকে আরেকটি দেওয়ালে এটি কাঠের এক কোণে--

এখানে লাইট জ্বলছে এখানে তাকে যেসব ব়্যাক করা আছে সেখানে অনেক বেকারি -র বিস্কুট --

এখানে অনেকগুলি সুন্দর সুন্দর রয়্যাল এনফিন্ড -এর বাইক পর পর---

নদীর মধ্যে অনেক জল রয়েছে আর তার মধ্যে কিছু এবড়ো খেবড়ো পাথর দেখতে পাচ্ছি তার পাশে একটি ছোট পাহাড় দেখতে পা--

পাহাড়ের মধ্যে অনেক গাছপালা ছোট বড় গাছপালা দেখতে পাচ্ছি।

তার পাশে একটি ঢিবির বরে একটি বড়ো বিল্ডিং দেখতে পাচ্ছি অনেক উঁচু বিল্ডিং -টি নিয়ন কালার -এর বিল্ডিং ।

এখানে পরপর সাজিয়ে রাখা রয়েছে একটি বানানো ওপর তার পাশে মাটির একটা জায়গা দেখতে পাচ্ছি।

পুরো রেলিং দিয়ে দিয়ে লাম্বা লাম্বা পুরোনো দিনের যেভাবে রড -এর জানালা করা থাক--

তার পাশে বড় বড় গাছপালা দেখতে পাচ্ছি।

তার মদ্যে কিছু কিছু গাছে ফুল ফুটে আছে।

এক তলা বিল্ডিং যেখানে অনেকগুলি দোকান রয়েছে।

দোকানের শাটার -গুলি এখন বন্ধ করে রাখা রয়েছে।

কিছু বাইক দাঁড়িয়ে রয়েছে একটা বাইক -এর ওপর--

নিয়ে ফোন করতে করতে রাস্তায় হেঁটে যায়।

এখানে তার পাশে লেগা আচে তিঙগো ফ্রায়েড চিকে--

আর নীচে একটি লোক হাফ প্যান্ট আর গেঞ্জি পরে পকেট -এ হাত ভরে হেঁটে চলে যাচ্ছে।

নানারকম রং করছে পিছনে শাটার -এর গেট জো রেলিং -এর আছে ওটা খোলা আছে।